রাস্তার পাশে কি বাড়ি যার সামনে অনেকগুলো ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে ।

এবং কিছু কিছু ক্রিকেট ব্যাট ব্যাগের মধ্যেও রাখা রয়েছে। ক্রিকেট ব্যাট গুলি হ্যান্ডেল বিভিন্ন রঙের যেমন সবুজ গোলাপি কমলা সাদা নীল এবং ব্যাগ গুলোও বিভিন্ন রঙের যেমন লাল কালো নীল ইত্যাদি